গুলি গুলি গুলো সব একটানা বড় রাস্তা এসে পড়ল সব শহর শহরময় চঞ্চল চঞ্চল হয়ে হল্লা গোল পুকুরের meeting গোল দিঘির meeting রাস্তার মোড়ে মোড়ে meeting meeting meeting meeting meeting উম ছাড়া মানুষ নেই

পার meeting park এ রোজ meeting আর school এর take piti~ picketing picketing এর এক নতুন মজা কেনো কেউ জানে না কিন্তু মেতে উঠেছে সবাই কেউ আর ছাদে নয় সব রাস্তায় জনশ~ জন সমুদ্র জোয়ার এর লেগেছে জন সমুদ্র জোগাড় লেগেছে জন সমুদ্রে জোগাড় লেগেছে। একটু একটু করে বোঝা গেলো সা~ স্বাধীনতা হীনতার কেউ বাঁচিয়ে বাঁচিতে চায় রে কে বাঁচিতে চায়? ইংরেজ ইংরেজ চলে যাক আমাদের দেশ আমাদের থাক, সত্যি তো কেন আমার পরাধীন থাকব সারা শহ~ শহরে আগুন সে আগুন জ্বলছে বিরিতির বিরিতির কাপোড় পড়ায় পড়াই পড়াই পড়াই দল বেড়েছে গম গম করছে তাদের আওয়াজ বিলিতির কাপ পুড়িয়ে বিলিতির কাপ পুড়িয়ে ছিলো দু'পাশে ছিলো দু'পাশের বাড়ির থেকে রাস্তা ছুঁড়ে দেওয়া হচ্ছে হচ্ছে রাশি রাশি বিলিতির কাপড় বিলিতির কাপড় রোয়াকে রোয়াকের উপর বসে বুড়ো্র দল বুড়ো দল তলকি ঘোরায় তলকি ঘোরাচ্ছে সুতো কাটানোর সঙ্গে সঙ্গে চলছে গল্প গুবজ সারাদিন সারাদিন কোথায় কী ঘটেছে সন্ধ্যে বেলায় তারা

অমুক park এর এর লাঠি চালি~ চালিয়ে লাঠি চলিছে ও কী রক্ত কাল ময়দানে ঠিক গুলি চালাব ভয়ে ভয়ে আঁতকে উঠে যে যার ঘর আগলাবার জন্য বুড়োর দল তকলি হাতে ক'রে বাড়ি মুখে ছুটে সারা সারাটা দিন নেশার মতো লাগাচ্ছে সারাটা দিন নেশার মতো লাগে জল খাবারের পায় পয়সা থেকে বাঁচানো চার আনা পয়সা দিয়ে

police এ police কে মোটে care করে না। হেহ বুঝতে পারে বুক টেনে আরও দশ দশ হাত হয় দশ হাত হয় বিকেলে বউ বাজার বউ বাজার কংগ্রেস কংগ্রেস office এর সামনে এসে দাঁড়িয়ে দাঁড়ায় বাড়ি টানে বাড়িটাতে ঢোকবার মুখে রুটি বিস্কুট এর দোকান আর একপাশে একপাশে একপাশে তেলে ভাজা ফুল ফুল্লুরি বিক্রি হয় পাশ দিয়ে গেছে আহ চো~ চোর গুলি দুই footpath এ দুরন্ত ভীড় পাশে বাড়ি হঠাৎ শাঁখ বেজে উঠল কংগ্রেসের office এ সু সুজ সুজ সাজো সাজো বড় পড়ে গেলো বড় পড়ে গেলো দোতলায় railing এর গায়ে বাংলার প্রকৃতিতে রূপের পসরা সাজিয়ে ঋতুর পরে ঋতু আসে। কখনও শীতের হিম হিম পরশ, আর কুয়াশার চাদরে ঢাকা থাকে চার~ চারিদিক। কখনো চৈতালি-বৈশাখী রোদ

নাচন নাচতে নাচতে আসে বর্ষা। বর্ষায় বাংলার প্রকৃতি পায় নতুন মাত্রা। জড়া-ঝীর্ণ, ক্লীষ্ট-ক্লান্ত এই পৃথে প্রকৃতিকে বর্ষা তার আপন প্রেম পেয়ালার পবিত্র জলে স্নান করিয়ে সিক্ত ক'রে তোলে। জলরঙে রাঙিয়ে দেয় ধরণী। বর্ষাকাল বাংলায় ঋতুচক্রের দ্বিতীয় ঋতু। বৈশাখ জ্যৈষ্ঠ মাসের শেষে শুকনো ধরণীকে সিক্ত ক'রে বাংলার বুকে বর্ষার শুভ আগমন ঘটে। তখন আর গ্রীষ্মের কাঠ-ফাটা দাবদাহ থাকে না। বাঙলা আষাঢ় ও শ্রাবণ দু~ দুই মাস নিয়ে বর্ষাকাল। যার পুরোটা সময় জুড়েই থাকে ঝর-ঝর বৃষ্টিধারার প্রাণ জুড়ানো ধ্বনি। আর কদম ফুলের অপরূপ সৌন্দর্য। ঝিরঝিরি বৃষ্টির ফোঁটা আমাদের কানে বর্ষার আগমন বার্তা জানান দিয়ে যায়। এই বৃষ্টির রয়েছে ভৌগোলিক কারণ। গ্রীষ্মকালে মৌসুমী বায়ু ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের ওপর দিয়ে প্রবাহিত হয় এবং উত্তর-পূর্বে বয়ে যায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প

গ্রীস্মের রোদে যখন প্রকৃতি শুকনো প্রায়, মৃত প্রায়, একফোঁটা বৃষ্টির জন্য যখন মানুষ- গান গেয়ে ওঠে, খরতাপে ক্লান্ত

প্রত্যাশার আর শীতল করে দেয় সব তৃষ্ণার্ত হৃদয়ের উত্তাপকে। অদ্ভুত সুন্দর শিহরণে শিহরিত হয় প্রকৃতি। টিনের চালের ঝুম বৃষ্টির নৃত্যে মুখরিত হয় গ্রাম-বাংলা। সাথে নেচে ওঠে বর্ষাপ্রেমী মানুষগুলোর মন। বর্ষার বৃষ্টিভেজা বাতাস শিহরিয়ে দেয় দিয়ে যায় প্রকৃতিকে। গ্রীষ্মের তাপে জরাজীর্ণ উদ্ভিদ বর্ষার নবীন মেঘের আহ্ববানে নাচতে থাকে হেলে দুলে। বহুদিনের প্রতীক্ষিত বারিধারায় রোমাঞ্চিত হয় নগরপল্লীর বৃক্ষরাজি বর্ষায় শহরে ও গ্রামে আলাদা আলাদা চিত্র ফুটে ওঠে। পল্লীর প্রকৃতি বর্ষার অপার সৌন্দর্যে শোভামণ্ডিত। পুকুর খাল-বিল বি~ এর বৃষ্টির পানিতে টইটম্বুর। বৃক্ষরাজির ওপর বৃষ্টির ফোঁটা পড়ে কী যে অনাবিল শোভার সৃষ্টি করে তা সত্যিই হৃদয় পাগল করা। মাতাল হাওয়া যখন কাশবনে তার পরশ বুলিয়ে যায় তখন বিরোহিনীর আকুল হৃদয় প্রিয়জনকে কাছে পাওয়ার প্রত্যাশায় ব্যাকুল হয়ে ওঠে। পল্লী সোমার~ পল্লী কবি জসিম-উদ্দিন এর কবিতা পল্লী বর্ষায় এই রূপে ফুটে উঠেছে নিবিড় যত্নের সাথে। তিনি বলেছেন বেণুবনে বায়ু নাড়ে এলোকে, মন যেনো চায় কারে। বর্ষাকাল গ্রামীণ মানুষদেরকে অনেক বেশি ঘরমুখো করে দে‍য়। পাড়ায় পুরুষ মানুষরা চায়ের দোকানে বসে পুরনো দিনের গল্প আড্ডায় মেতে ওঠে। রমণীরা ঘরে বসে নকশি কাঁথায় ফুল তোলে। অনেকটা আলস্যে কেটে যায় দিন। শহরের গতিবাঁধা যান্ত্রিক জীবনে বর্ষা কিছুটা হলেও প্রভাব ফেলে। বর্ষার বৃষ্টি শহরের আকাশে বাতাসে উড়ে চলা- ধুলোবালিকে অনেকটাই বশ ক'রে ফেলে। এই একটা ঋতু তেই কেবল শহরের ব্যস্ত মানুষগুলো একটু নির্মল হাওয়ায় নিশ্বাস ফেলতে পারে। তবে

বর্ষাকালে বাংলার নদ-নদী পুনর্যৌবন হয়ে ওঠে। কানায় কানায় পূর্ণ হয়ে এ সময়ে নদী তার আসল সৌন্দর্য খুঁজে পায়। নদীর পাড়ে সবুজ ঘাস আরও সবুজ হয়ে ওঠে। যতদূর চোখ যায় শুধু জল, তারপর লম্বা একটি গ্রামের রেখা, তার ওপরে শুধু মেঘ আর মেঘ। সৌন্দর্যের রেণু খুলে বর্ষায় ফোটে কদম ফুল। যা বর্ষার রূপকে বহুগুণে বাড়িয়ে দেয়। পল্লীকবি জসীম উদ্দিনের ভাষায় কাহার জিয়ারি কদম্ব শাঁখের নিঝুম নিরালায়, ছোট ছোট রেণু খুলিয়া দিয়াছে অস্ফূট কণিকায়। এসময় ঝিলে-ঝিলে ফোটে শাপলা শালুক। হিজল আর কেয়া ফুলের অরূপ দৃশ্য বর্ষাকে দেয় নতুন মাত্রা। বর্ষার ফলের মধ্যে অন্যতম ফল আনারস, আমড়া, পেয়ারা প্রভৃতি। বর্ষার প্রকৃতি হৃদয় কাড়তে জানে। এর রূপের আকর্ষণ উতলা করে মানব মন। প্রাণোচ্ছল কিশোরীকে টেনে আনে ঘরের বাইরে। তখন তার বৃষ্টি ভেজা নুপুরের নিক্কণ আরও মধুর সুরে বাজতে থাকে। তা শুনে কবি আর নিজেকে ধরে রাখতে পারেন না। বন্ধ ক'রে রাখতে পারেন না আর কবিতার খাতা। শিল্পীর সুর আর বাঁধ মানে না। ঝুম বৃষ্টির সাথে তার কণ্ঠ মিলেমিশে একাকার হয়ে দূর দিগন্তে মিলিয়ে যায়। বাংলার সাহিত্য-সঙ্গীত এভাবেই সিক্ত হয়ে আছে বর্ষার বৃষ্টিতে। বর্ষাকাল বাংলাদেশের জন্য বয়ে নিয়ে আসে অপার সম্ভাবনার বার্তা। নদীর ফেঁপে ওঠা জোয়ারের পানি প্রচুর পলি জমায় বা~ বাংলার মাটিতে।

একাকার হয়ে মিশে আছে বর্ষা ঋতুর ভেজা সৌন্দর্য। বর্ষাকে নিয়ে বাংলার যত গান রচিত হয়েছে অন্য কোনো ঋতু নিয়ে তা হয়নি। রবীন্দ্র সাহিত্যের একটা বড় অংশ জুড়ে রয়েছে বর্ষা ঋতুর বন্দনা, বর্ষার সৌন্দর্য বন্দনা। রবীন্দ্রনাথের পাগলা হাওয়ার বাদল দিনে কিংবা আজই ঝড় ঝড় মুখর বাদর দিনে প্রভৃতি গান আজও বৃষ্টির দিনে আমাদের ভাবোনার জগতে টেনে নিয়ে যায়। পল্লীকবি জসীম উদ্দিন পল্লীর আরশিতে বর্ষাকে যেভাবে প্রতিফলিত করেছেন, তা স~ সত্যিই অতুলনীয়। বর্ষাকাল সবসময় বাঙালির মুখে হাসি ফোটায়, তা নয়। খরস্রোতা নদী মাঝেমাঝে লাগাম ছাড়া হয়ে বান ডাকে। ভাসিয়ে নেয় উপকূলের অনেক মানুষের বসতবাড়ি। অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ

ফসল নষ্ট হ~ হতে পারে আবার কখনও তা মানবজীবনে স্থবিরতা এনে দেয়। প্রাকৃতিক দুর্যোগের পর অনেক মহামারী ছড়িয়ে জন-জীবনকে বিষিয়ে তোলে। সুতরাং উপসংহার হিসেবে বলা যায় বর্ষার রূপ, রং, ভেজা গন্ধ সবকিছুই

ক্ষেত্রেই তা ইতিবাচক। বাংলার অর্থনীতির মূল চাবিকাঠি কৃষি। অর্থাৎ বাংলার অর্থনীতি বেশিরভাগই কৃষি-নির্ভর। তাই বাংলার অর্থনীতি অনেকাংশেই বর্ষার কাছে ঋণী। বাংলাদেশের অন্য কোনো ঋতুকেই আমরা এতটা গভীরভাবে দেহ, মন ও অনুভূতির সাথে মিলিয়ে নিতে পারি না। তাই বর্ষা অনেকের কাছেই প্রিয় ঋতু হিসাবে বিবেচিত। আহ বিষয়টি আপনাদের দেখাবো এবং করে দেখাবো তা বন্ধুরা মূলত কথা হল মাসিক আয় এবং ব্যয় এই হিসাবটা কিন্তু আমরা প্রত্যেকে রাখতে চাই। সে আমরা student হই বা চাকুরীজীবী হই বা আমরা গৃহিনী হয় যে যাই হোক না কেন আমরা কিন্তু এই হিসেব টা কিন্তু অবশ্যই রাখতে কারন আমার মাসিক কত আয় হলো এবং কত ব্যয় হলো এটা কিন্তু আমরা অনেকেই কিন্তু মাসিক কিন্তু হিসেব করতে পারিনা যে কোন কোন খাতে আমরা খরচ করলাম but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

throw যে document থাকবে সেই document এর ভিতরে আপনি করতে পারবেন এবং সেই document এর ভিতরে আপনি একসঙ্গে যদি চান দশ বছরের হিসাব আপনি সেই একটা document এর ভিতরেই আপনি monthwise আপনি set করে রাখতে পারবেন সেটাও কিভাবে করবেন আমি আজকে দেখাবো। এখন ধরো বেশি কথা বলবো না মূল video তে চলে যাব তা মূল video তে চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটা request যারা এখনো পর্যন্ত আমার Channel টি subscribe করেনি Please এগুলো subscribe করবেন এবং যারা Already করেছেন I am thanks to for you তো চলুন বন্ধুরা আজকে আমরা দেখে দেই যে মাসিক আয় এর এবং ব্যয় এর আহ হিসাব আমরা কিভাবে রাখব এবং কি করে কি সুন্দর Format তৈরি করব তা বন্ধুরা প্রথমত যে কাজটি করব আমরা একটি আহ Microsoft Excel এর document open করি আমার document open করা আছে document open করলাম open করা পরে এখন আমরা পুরো মানে এক্কারে আপনাদের আহ বেসিক এক্কারে মানে প্রথম থেকে দেখাবো a to z ঠিক আছে এই জন্য খুব মনোযোগ সহকারে দেখতে হবে কিন্তু। ধৈর্য হারা হওয়া যাবে না Video টি Long হতে পারে কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবেন একবার দেখবেন আপনার জন্য আহ মানে খুবই উপকার হবে পরবর্তীতে আপনার দেখা লাগবে না আপনি শুধু একবার দেখে Format টি তৈরি করবেন পরবর্তীতে আপনি শুধুমাত্র Automatic copy paste করবেন আপনার সুন্দরভাবে হয়ে যাবে হ্যাঁ বা আপনার দৈনিক যে খরচ টি সেটা আপনি Data in করবেন আপনার হয়ে যাবে আপনার আর করাই লাগবে না। একবার শুধু আপনি করবেন সেই জন্য মনোযোগ সহকারে দেখতে হবে। ঠিক আছে তা আমরা প্রথমে এইখানে আপনি ধরেন যেকোনো একটি ছেলের জায়গায় আপনি আমি এই এই self আহ লিখলাম এখানে লিখলাম যে মাসিক আয় এবং ব্যয়ের হিসাব ঠিক আছে আমি এখানে লেখলাম তারপরে নিচের যে Cell টা আছে এ নিজের Cell লিখবেন আপনি এখানে তারিখ তারিখ তারপরে আহ ডানপাশের Cell তাতে আপনি লিখবেন আয় আমরা আয়ের যে আয়টা লেখবেন এখানে এরপরে নিচের Cell গিয়ে আপনি লিখবেন আয়ের আয়ের মাধ্যম ঠিক আছে? তারপরে ডান পাশে লিখবেন তারপর আয়ের এর মাধ্যমে পরে এখানে লিখবেন যে টাকা মানে আপনার টাকাটা এখানে লিখবেন ok then আপনি নিচের cell গিয়ে উপরের cell টাই আপনি চলে যাবেন এখানে লিখবেন ব্যয় ঠিক আছে তারপর লিখবেন যে ব্যয় এর ঠিক আছে বিবরণ ok এখানে লিখবেন টাকা তার ডান পাশে লিখবেন ডান পাশে লিখবেন টাকা ঠিক আছে তারপরে আমরা এখানে লিখব তা ডান পাশে আমরা লিখবো ডান পাশের উপরে লিখব আমরা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 এটাকে সাজাবো হম এখন আমরা সাজাবো মাসিক আয় এবং ব্যয় এটাকে আমরা এইভাবে Mouse এর carsar point এর উপরের উপরের যে cell টা আছে উপরে cell আছে এই যে দেখেন আমরা যেভাবে Select করছি। এভাবে পুরো আপনি এভাবে একেবারে তারিখ থেকে শুরু করে balance কত Select করে নেবেন then এইখান থেকে আপনি এই যে ওপরে Mark and centre home re boundary যে মূল ই আছে এখান থেকে home এ যাবেন home এ গিয়ে Mark and centre এখানে click করবেন ঠিক আছে দেখেন click করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু দেখেন আহ মাসিক আয় ব্যয়ের হিসাব এটা কিন্তু পুরো মাঝখানে চলে আসলো। তারপরে এখান থেকে যে alignment আছে এখান থেকে আমরা এটাকে Middle এ নেব Middle এ নিয়ে এটাকে bolt করবো size টা বড়ো করে দিবো তারপর আমরা এটাকে এই যে Border all Border এ গিয়ে আমরা এখান থেকে আপনার free box border এটা দিয়ে দেব ok দিয়ে দেওয়ার পরে এখন আমরা এটাকে এই যে এই বাঁ পাশে এখানে গিয়ে এখানে পুরো আমরা sit টাকে Select করলাম Select করে নিয়ে

then আমরা এভাবে Selection করে আমরা এভাবে Selection করে আমরা এটিকে all Border দিয়েছি। এখানে এই যে আমরা all Border দিয়েছি ok all Border দিয়ে দেওয়ার পরে এখন আমরা যে কাজটি করব এখন আয় এই যে আয় এ আয় তা Select করব এবং আয়ের পাশে যে cell টা ওইটা Select করব Select করে Mark and select করে দেব ঠিক আছে তারপরে ব্যয় ব্যয় Select করবপশে যা Select করবো Select করে Mark and select করব ok দিলাম এখন এই যে মোট আয় মোট আয়টা এইভাবে Select করে তার next টার নিচের টা Select করে Mark and centre করে দিলাম তারপর মোট ব্যয় এইভাবে Select করে দুইটা Select করলাম একসঙ্গে মোট ব্যয় টা এবং নিচের cell তা Select করে Mark and centre করে দিলাম balance টা Select করলাম নিচেরটা Select করলাম Select করার পরে Mark and centre করে দেব তারিখ থেকে Select করলাম তার নিচের cell টাকে Select করলাম Mark and centre করে দিলাম কেন Mark and centre করলাম কারণ দেখো কারণ হলো দেখেন আপনি আয়ের কিন্তু আমি দুটি part রেখেছি একটা আয়ের মাধ্যম আর একটা আর একটা টাকা ব্যয়েরও দুটি part রেখেছি ব্যয়ের মাধ্যম আহ মানে ব্যয় এর বিবরণ আর টাকা সুতরাং যদি এখানে আপনার দুটি cell এর তারিখ থাকতো তাহলে কিন্তু আপনার দেখতে সুন্দর লাগতোনা না অসুন্দর লাগবে এই জন্য এটাকে আমি পুরো এক সঙ্গে আমি মিলিয়ে নিয়েছি যাতে আমার দেখতে সুন্দর হয় এখন এটাকে পুরো এভাবে পুরোটাকে আপনি Select করবেন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

একটা Entered করলে দেখতে ভালো লাগবে Entered করলাম এখন আমরা এটাকে করবো কে Colour দেব মাসিক আয় এবং ব্যয়ের হিসাব থেকে আমরা একটা Colour নেব ok Colour দিলাম আপনি আপনার পছন্দ মত দিবেন আমি আমার একটা দিলাম আমি তারপরে এটাকে এভাবে পুরোটা Selection করবেন Selection করে এখানে একটা Colour দেবেন আমরা এই Colour টা নিলাম ok এখন আমরা এখানে তারিখ লিখব পহেলা আগস্ট দুহাজার আঠারো লিখলাম ok এখন আমরা এখানে এই যে তারিখের যে cell টা এটা Double click করে Space টা আরো বাড়িয়ে দিলাম মানে ওর যতটুকু নিয়ে Space দরকার ততটুকু ততটুকু নিয়ে আমার দিয়ে দিলাম ok এখন আর বিবরণ পহেলা আগস্ট দুহাজার আঠারো বিবরণ আমি একজন Employee আমি চাকরি করি সেহেতু আমার আয়ের বিবরণ টা আমি কিভাবে রাখতে চাই বা বা কিভাবে রাখবো আমি সেটা দেখাচ্ছি আপনারা এখানে আপনারদের পছন্দমত করবেন আমি আমার আয়ের হিসাব টা কিভাবে রাখি সেটা আমি দেখাচ্ছি আয়ের বিবরণ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

ব্যয়ের বিবরণ আমার ধরেন আমি এক তারিখে ব্যয় করেছি আমি যেটা আমার খাত অনেকটা বেশি বলছি আমি যে ব্যয় গুলো করেছি ব্যয় এর share টা আমি করব আমি ধরেন ঐদিন খরচ করলাম আমার মোটরসাইকেলের পেট্রোল আমি মোটরসাইকেল এর পেট্রোল ব্যবহার করেছে আমি পেট্রোল নিয়েছি ওই দিন পাঁচশো টাকা ok এখন মোট আয় মোট আয়টা আপনি কিভাবে টানবেন আমি দেখাচ্ছি মোট আয় কিন্তু আপনি এগারো তারিখ চল্লিশ চলিস হাজার এ Training এটা নিয়েছেন পঞ্চাশ তারিক manually লেখা লাগবে না আমি যেটা দেখে লিখে দেবো একবারে শুধু বললাম না format করে দেখাবো আপনাদের মোট আয়ের এখানে আপনি Mouse এর cursor point নিয়ে সমান সমান scroll করবেন then আয় আয়ের যে টাকাটা সেই আয়ের টাকার উপরে Mouse এর cursor point নিয়ে আপনি enter এ click করবেন ঠিক আছে মোট ব্যয় মোট ব্যয় এখানেও আপনি ওই cell টাই আপনি এক সমান Mouse এর cursor point সমান সমান দিয়ে scroll করবেন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 minus মোট bank enter click করলাম দেখেন থাকলেও আমার চল্লিশ হাজার টাকা link এ হয় পঞ্চাশ হাজার টাকা খরচ হয় আমার উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আমার balance আছে ঠিক আছে ওই পয়লাই আগস্ট ধরেন আমার একই আগস্ট আমার একই আগস্ট আবার আমার আয় নেই but আমার খরচ আছে খরচটিহলো কি বাজার বাজার করলাম আমি কত টাকা এক হাজার টাকা ধরেন আমি বাজার করলাম ঠিক আছে এখন আমার কথা হল এখানে যদি আমি এক হাজার লেখি আমার automatic এখানে চলে আসবে না হ্যাঁ automatic ই আসবে আমি সেটা এখন আমি আপনাদের করে দেখাবো এই যে মোট আয় আমি যেটা আনলাম মোট আই টা কে এভাবে আপনি কাজটার point থেকে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 আমি যখনই ব্যয়ের খাতায় এখানে এক হাজার লিখলাম আমি এক হাজারটি আমি উঠিয়ে দিই ধরেন আমি এক হাজার টাকা আমার নেই কিন্তু আমার এখানে থাকলো না আমি এক হাজার যখনি লিখলাম আমার মোট ব্যয় এক হাজার কিন্তু আমার automatic ফুরিয়ে গেল তাই না নামিয়ে নিলেন ঠিক আছে তা এখন যে কাজটি করবেন আপনি এখন এই যে balance balance এর যে দ্বিতীয় ঘরটি দ্বিতীয় cell টি এখানে আপনি সমান সমান দল করবেন সমান সমান call করে এখন আপনি balance এর যে প্রথম call টি প্রথম balance এর প্রথম যে cell টি এটা কে আপনি select করবেন select করার পরে এখানে আপনি plus কে call করবেন plus call করে মোট আয়ের দ্বিতীয় যে cell টি এখানে call করবেন call করার পর আপনি এখানে minus এ call করবেন ব্যয় ব্যয়ের যে দ্বিতীয় cell টি সেটাকে আপনি call করবেন call করে আপনি enter click করেন দেখেন এর পরে আপনি কি করবেন dag করে এভাবেই নিচে নামিয়ে নিয়ে যাবেন ঠিক আছে আপনার drag করে যখনই নিচে নামিয়ে নিয়ে যাবেন এখন আপনি যদি এই যে এখন যদি আপনি দেখেন দুই আগস্ট আমরা যদি এখন লিখি যে দুই আগস্ট দুই আগস্টে আমার আয় হল example আমার আয় হলো commission পেলাম দুই আগস্ট আমাকে company আমার commission টি দিল হুম commission পেলাম আমি পাঁচ হাজার টাকার জন্য আমি commission পেলাম আমি পাশের ছেলে যখনই আমি চলে যাব দেখেন আমার মোট আয় পাঁচ হাজার টাকা উঠে গেল এবং balance কিন্তু আমার আটত্রিশ হাজার পাঁচশো ছিল সেখানে কিন্তু plus হয়ে তেতাল্লিশ হাজার পাঁচশো হল okay তারপর যদি আমি তিন আগস্টে যাই

আমার বারো হাজার টাকা ধরেন বাসা ভাড়া দিলাম okay দেখেন আমি যখনই করে দেখেন আবার ব্যয়ের খাতায় উঠে গেল আর আমার balance একত্রিশ হাজার পাঁচশো হয়ে গেল তারমানে আমার কিন্তু balance কমে গেল ঠিক আছে তা এইভাবে আপনি আপনার যে মাসিক ওই মাসের যে খরচটা আপনি এইভাবে এই যে আমি যেভাবে formatic করলাম সেভাবে সুন্দর করে আপনি কিন্তু করতে পারেন আপনার খরচ দিব আমি আপনি এখানে যতগুলো cell চান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 আপনি এখানে merge and select করে দিবেন merge and select করে এখানে লিখবেন total total লিখলেন তারপর এখানে আপনি এটা কে AutoSum দিলেন এই যে AutoSum দিয়ে আপনি নামিয়ে নিয়ে আসলেন তারপর পাশের টাই AutoSum দিলেন হ্যাঁ যোগ করলেন AutoSum দেখলেন যোগ করলেন তারপর পাশেরটায় আপনি balance টানলেন সমান সমান call করলেন আমার মোট আয় minus মোট ব্যয় কে call করলাম enter word দেখেন এই যে চলে আসলো পরে এটা কে আপনি border দিয়ে দিবেন colour দিয়ে দেবেন ঠিক আছে আরেকটি বিষয় হলে এটাকে আপনি series and dance করে নেবেন series and dance করে নেবেন সেটা কিভাবে করবেন এই যে পয়লা আগস্ট দুই হাজার আঠারো এর প্রথম তারিখে যে neat এর selfie সেটাই select করবেন তারপর remember থেকে view তে যাবেন view তে গিয়ে pages stand এ যাবেন serieses stand এটা click করবেন দেখেন এখন আপনি যত নিচে যাবেন আপনার কিন্তু heading টি থাকবে heading ঠিক থাকলে কিন্তু আপনার সুন্দর ভাবে আপনি দেখতে পাবেন কাজ থাকতে আপনি যতই নিজে যান না কেন আপনার heading টি কিন্তু show করতেছে তার এটার আয় ব্যয় করতেছি গেছে এভাবে আপনি এটাকে আপনার মনের মত bold করে দিয়ে আপনি সাজিয়ে নিতে পারবেন হুম আপনার আয় ব্যয় আপনি সুন্দরভাবে এখান থেকে দেখতে পাবেন আপনার মোট আয় কত হল এই মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার আগস্ট মাসের আয় হল বা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 আবার কথা হলো বন্ধুরা আপনার কষ্ট মানে নতুন করে আপনার protein ইসে আপনার এরকম format করা লাগবে না এটা কিভাবে করবেন তো সেটাই করার জন্য আপনি যে কাজটি করবেন না মানে প্রত্যেকটি alt book এ কিন্তু নিচে দেখবেন shift one shift two shift three যে এভাবে থাকে তাই না এটা ধরেন আমার আগস্ট month আমি এখানে shift two তে mouse এর cluster point দিয়ে right button click করে আমি যে নামে click করলাম rename এ click করার পরে লিখলাম যে এ আমি এখানে লিখলাম আগস্ট আঠারো লিখলাম ঠিক আছে দেখেন আমার এই text টি কিন্তু save হয়ে থাকল কি নামে আগস্ট আঠারো মানে এই shift টি আমার কিভাবে save হয়ে থাকলো আগস্ট আঠারো লিখলাম যে আগস্ট আঠারো এখন কত হলো যে এটা কে আপনি এই আগস্ট আঠারো এর উপরে mouse এর right button click করবেন click করার পরে আপনি এখান থেকে move or copy move or copy কে click করে যে dialogue box টি আপনার কাছে আসবে এখান থেকে আপনি create a copy create a copy টি click করবেন click করার পরে এই যে আগস্ট আঠারো আগস্ট আঠারো টি click করবে আগস্ট আঠারো মানে যেই আগস্ট আঠারোটি select করার পরে আপনি ok তে click করুন দেখেন আমার আগস্ট আঠারো কিন্তু এই যে পাশে একটু হয়ে গেল আর এক degree পাশে হয়ে গেল কিন্তু same চিন্তা আমার থাকলো আমার কিন্তু কোথাও কোন জায়গায় কিছু হলো না তাই না এখান থেকে যদি আপনি এদের কাজটি করবেন আপনি আপনার আয়ের যে টাকা এবংই এটাকে আপনি delete করবেন ব্যয় এটাকে delete করবেন আর এখানে আরেকটা কে delete করবেন delete করে দিয়ে এই যে আগস্ট through যে shift টি এখানে আপনি rename করে দেবেন আপনি september করে দেবেন আপনি september করে দেবেন ঠিক আছে আমি september এরকম অবশ্য আমি দেখলাম আপনারা সুন্দর করে লেখেন september রাখেন ঠিক আছে এখন এখানে আপনি এরকম ভাবে লিখবেন যে পয়লা এভাবে লিখলাম আয়ের মাধ্যম আমি আবার দেখলাম ওরকম লেখেন next আয় লিখলাম বেতন লিখলাম চল্লিশ হাজার দেখেন আমার automatic দেখে নিন balance চলে আসলো তারপর যে আমি লিখি যে ব্যয় যদি লেখি এখনে বারো হাজার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

আচ্ছা আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আমিও ভালো। আর তোর পড়া লেখার কি অবস্থা?

কেন? পড়ালেখা আসলে ওই যে একটা, একটা সময় প্রচুর lockdown ছিল lockdown এর সময় যে gap টা হয়েছে তো gap টা recover করতে পারিনি পড়ালেখার প্রতি আগ্রহটা অনেক কমে গেছে। এই হচ্ছে অবস্থা ও

এই আমার ভালোই আচ্ছা তো আপু আমাকে যদি একটু suggestion দিতেন আর কি মানে rutting টা আসলে অনেক change হয়ে গেছে আর খালি খাই দাই ঘুমাই আর mobile চালাই। এই অবস্থা চলছে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

Technic টাও ছুটে গেছে। তাদের পরিক্ষা দেওয়ার অভ্যাসটাও ছুটে গেছে সবাইয়ের problem হয়েছে করানোতে। আচ্ছা পরে কিভাবে come back করেছো? পরে এই যে পরিস্থিতি আবার সব ঠিক করে দিয়েছে এখন মনে করেন যে বর্তমান বাজার যে ভাবে চলতেছে প্রতিযোগিতা মূলক চাকরির জন্য যান admission এর জন্য যান যান যেখানেই যান না কেন যে হারে প্রতিযোগিতা হচ্ছে সেই ক্ষেত্রে নিজেকে যত পিছিয়ে রাখবেন তত ভাববেন কি আপনারই ক্ষতি।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 সেটা ঠিক হলো আর কি যাই হোক দেখেন এখন যেখানে যাবেন কত একটা চাকরির জন্য circular দেয় চাকরির জন্য circular যেগুলো circular কমে একশো হাজার মানে একশো জন মানুষ যেখানে আবেদন করে কিন্তু চাকরি হয় একজনের। তেমন আর কি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

কি চাকরি করবেন আগে সেটা decide করতে হবে। decide করার পরে সেই ক্ষেত্রে bank টাকে bank এ চাকরি করলে bank problem গুলোর solution করতে হবে যে bank এর question গুলো ওগুলো solve করতে হবে করতে চাইলে সংক্রান্ত বই গুলো এখন থেকে যদি একটু একটু করে পড়া start করা হয়। তখন যেমন এ করেন ওই মানে exam হওয়ার আগে এতটা থাকবে না এখন থেকে preparation নিয়ে ফেললে। কারণ কি এই গুলোতে অনেক পড়া থাকে প্রচুর পড়া থাকে আর এগুলা সবটাই শেষ করতে হয় তখন চাকরির জন্য আগে পড়াটা শেষ করাটা অনেক কষ্ট হয়ে যায়। সেই জন্য এখন যদি ঠিক করে নিতে পারেন যে আসলে আপনি কি Sector এ চাকরি করতে চান বা কেমন চাকরি করতে চান? সেই ক্ষেত্রে যদি আস্তে আস্তে যদি ওই ধরণের বই গুলো কিনে preparation নেওয়া শুরু করে তাহলে সেটা আপনার জন্য অনেক ভালো হবে। এ ছাড়া এমনি out general knowledge এর জন্য মনে করেন এই যে বর্তমানে ওই যো english magazine গুলো তারপর প্রতি weak এ যে magazine আসে এবং মাসিক magazine গুলো বা english news paper গুলা এগুলার মাধ্যমে তথ্য নিতে পারলে সেটা যে মনে করেন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 আচ্ছা magazine তারপর মাসিক অনেক বইগুলোর কথা বললেন তো এগুলা কোথায় পাওয়া যাবে? আসলে আমি এর আগে আর কিনি নাই আমার অভিজ্ঞতা নাই। এগুলা মনে, এগুলা মনে করেন আপনি এই যে মনে করেন আপনি bank এর জন্য যাবেন তা আপনি যে কোনো library যেয়ে যদি বলেন যে আমি bank related job ইয়ে bank job করতে চাইছি তো রহমানের বই আছে প্রাইমারি শিক্ষক নিয়োগ এর জন্য রহমানের বইটাই ভালো। এছাড়া আরো অনেক লেখকই আছে writers আছে আপনি এটা নিয়ে tension করতে হবে না আপনি মানে ইয়াতে যায় library তে যায় যদি বলেন আমি bank Solution মানে bank job করতে চাই সেই আমার বই লাগবে তার মানে আপনি bank এর বই দেবে। অথবা আপনি বললেন আমি প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষা দেবো তখন ওরা নিজেরাই আপনাকে best বইটা খুঁজে দেবে সেটা নিয়ে আপনাকে tension করতে হবে না। আচ্ছা তো মানে আপনার কাছে কখন মনে হয় যে কখন পড়লে পড়াটা বেশি মনে থাকে? আপনার বেলায় মনে করেন আমাদের সকাল বেলা আমাদের mind টা অনেকটাই fresh থাকে কিন্তু আমরা উঠতে উঠতে অনেকটা দেরি করে ফেলি। তখন আমাদের কাজ টাজ থাকে তখন আর পড়া হয় না। সন্ধার দিকে পড়লেও তখন মোটামুটি মনে থাকে কিন্তু রাতের দিকে মনে কর পড়তে বসলেও আমাদের রাতে একটা ঘুম ঘুম ভাব চলে আসে তখন আমরা পড়তে চাই না। বা একটা কেমন একটা সারাদিনের কাজের কারণে একটা অলসতা চলে আসে তখন মনে করেন আপনি যতই বলবেন না কি যে আমি আজকে সারা রাত জেগে পড়বো। কিন্তু সেটা কখনোই possible হয়ে ওঠে না। ওই সকাল আর সন্ধ্যা এই time গুলোই কাজে লাগানোটা best এছাড়া মনে করেন দুপুর দিকেও আপনি bored হয়ে যাবেন রাতের দিকেও মনে করেন যদি আপনি সারাদিন অনেক ক্লান্ত থাকেন

তো সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে মানে আপনার কোন time টা আপনার কাছে মানে mood fresh থাকে বা আপনার কাছে ভালো লাগে। আপনার মানে নিজেকে fresh fresh মনে হয়। ওই সময়টা আপনাকে খুঁজে ওই সময়টা আপনাকে পড়ার কাজে ব্যায় করতে হবে। আর ওই যে পড়তে বসলে যে ঘুম আসে ওই ব্যাপারটা? ওটার জন্য কি করা যায়? ওই যে বললাম, ওই যে বললাম মনে করেন আপনার যখন mood fresh আছে তখন আপনি বসে বসে video game খেললেন বা mobile এর video দেখলেন বা গান শুনলেন এরকম করে সময় নষ্ট যখন আমাদের সারাদিনের ক্লান্তিটা এসে ভার করে তখন যেয়ে আমরা পড়তে বসি। ওই যে সারাদিনের ক্লান্তির কারণে আমাদের ঘুম চলে আসতেছে আমাদের আর পড়াটা হচ্ছে না। আহ আপনি নিজের বেলা মানে যখন আপনি পড়েন তাহলে আপনি কি নিজের বলা বলতে, নিজের বেলা বলতে মনে করেন আমি এই যে বাসায় আছি এই মানে পড়তে বসা বাসায় পড়তে বসা একদম একটা time fixed করে পড়া ওরকম ধরণের পড়া আমার কখনোই হয় না মনে করেন আমি বললাম যে আজকে আমার কালকে exam আছে আজকে আমাকে মনোযোগ দিয়ে পড়তে হবে আমি আজকে সারারাত পড়বো রাত তিনটে অবধি পড়বো দুটো অবধি পড়বো। তখন দেখলাম কি রাতে বারোটা বাজতে না বাজতে আমার ঘুম চলে এসছে আমার আর পড়া হয় না। তো সেই ক্ষেত্রে মনে করেন আমি আমার পড়া গুলা শেষ করি মনে করেন আমরা গাড়িতে করে যাওয়া আসা করি তারপরে class এ অনেক সময় class অনেক সময় class হয় না তারপরে একদম class এর মধ্যে একদম মনে করে primary school গুলোতে মনে করেন একদম teacher রা perfect time এ আসে কিন্তু school college life এর teacher রা ততটা perfect time আসে না। তারপরে আবার অনেক সময় class হয়, হয় না তো এই সময় গুলাকে কাজে লাগিয়ে পড়ে ফেলি কারণ কি তখন আমার পড়াটা হয়ে যায়। কিন্তু ওই যে আমি যদি বলি যে আমি বাসায় পড়বো কিন্তু ওই যে সারাদিনের ক্লান্তিতে এসে আমাকে ভার করে ফেলে মামী আর পড়তে পারি না। আমি ওই যে গাড়িতে যাতায়াত করার সময় বা অবসরে বসে আছি তখন mobile এ হয়তো ছবি তোলা আছে বা internet থেকে ওইভাবে করে যাতায়াত করার সময় বাইরে থাকার সময় ওইভাবে আমি আমার পড়া গুলো শেষ করে ফেলি। তারপরে রাতের বেলায় just একবার বসে আমি আজকে সারাদিন কি করলাম এক page পড়ছি নাকি দুই page পড়ছি নাকি এক line পড়ছি? ওই সারাদিনের পড়াটা যাই পড়ে থাকি না কম বেশি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 আচ্ছা তো আপনার ছোট বেলায় মানে school life এ তো অনেক বই ছিল। আর কোন group এ ছিলেন আপনি আমি মানবিক এ ছিলাম আসলে আমার lawyer হওয়ার মানে law নিয়ে পড়ার অনেক ইচ্ছা ছিল সেইজন্যে আমি মনোবিকটা নিয়েছিলাম। কিন্তু আসলে সেই ইচ্ছাটা আর পূরণ হয় নাই। আচ্ছা তো তখন আপনার favorite subject কোনটা ছিল?